এই ছবিতে আমি লক্ষ্য করলাম একটি ব্রিজ এর মধ্যে দুটো পাঞ্জাব গাড়ি --

করা ছিল এবং একটি তেলের ট্যাংকের গাড়ি এবং অপজিট একটি বাঁশ গাছের গাড়ি এবং সামনে দুটি ছাগল ছানা ঘাস খাচ্ছেন এবং সামনে অনেক পাথর রাখা আছে এটি এর বিবরণ।

এই ছবিতে দেখতে পাচ্ছি এখানে একটি বড়ো সাইনবোর্ড লাগানো আছে। যেটি শরীফ কলেজ অফ এডুকেশন লেখা আছে। আমি দেখতেই পাচ্ছি এটা একটি গ্রাম্য রাস্তাতে--

এসব নিয়ে কাজ চলছে হয়তো এটা একটি কোম্পানির কাজ। এছাড়াও দেখতে পাচ্ছি এটি একটি বড় বিল্ডিং হিসেবে গড়ে উঠেছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছিএকটিবড় বিল্ডিং বিল্ডিংট রপুরো কালার হোয়াইট এন্ড রেড আছে সাইট বডার কালার ।

এখানে এই ফটো তে আমরা দেখতে পাচ্ছি এখানে বাবা গণপতির পুজো হচ্ছে এবং একজন ব্যক্তি পুজো আরতি আরাধনা কর--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি পুকুর একটি বিশাল আকৃতি পুকুর।